মাঠ দেখতে পাচ্ছি এবং একটা গরুকে আমরা দেখতে পা--

এটি সাধারনতঃ একটা স্কুলের হল ঘর।

এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শ্রমিক এখানে কাজ করছে। ঢালাই এর কাজ হচ্ছে এখানে--

এবং সাইড - এ কানাড়া ব্যাঙ্ক - এর একটা এ . টি .এম আমরা দেখতে পাচ্ছি । তার পাশে একটা এ .সি রাখা আছে । এ .সি - র বক্স রাখা আছে ।

এবং একটি লোক কে দেখা যাচ্ছে তাঁর হাত টা ভাঙা সে ওষুধ কিনতে এসছে। ওষুধের দোকানের লোক তার নিজের শরীরে রোগের যে ও --

রাখার যে জায়গা গুলো আছে ওটা রাখাএবং বাইরে একটা সাইড - এ চাউমিন রাখা আছে । এবং একটা সবুজ বোতল আমরা দেখতে পাচ্ছি এটা রোল চাউমিন -এর দোকান ।